সামনে দুটা কার দাঁড়ায় আছে ওপারে লাইন এর তার টানা আছে লাইট আছে আর মনে হয় নার্সিং হোম লেখা আছে।